রয়েছে কিছু গাছ ও সেখানে এবং মূর্তিটির আশেপাশে রয়েছে বড়ো বড়ো ছোটো ছোটো গাছ।

এই চিত্রে দেখানো হচ্ছে একটি স-স-সাব রাস্তা এবং রাস্তাটি খুবই সুন্দর লাল মাটির তার সোজাসুজি রয়েছে একটি বড় বিশাল সাদা বাড়ি।

সেটি হল একটি মুদিখানার দোকান সেখানে নানা চিপস -র প্যাকেট -ও ঝুলছে এবং একটি চেয়ার -ও দেখা যাচ্ছে ।

কলা ঝুলছে এবং আপেলও আছে এবং রাস্তার মধ্যে একটি বাস ও দাঁড়িয়ে আছে। বাস -এ একজন লোক উঠছে একটি ঘরও আছে এবং বড়ো বড়ো গাছও দেখা যাচ্ছে ।

এবং সেখানে ঘুঁটেও রয়েছে। রয়েছে বড় বড় গাছও অনেক রয়েছে ছোট ছোট বাড়ি।

এই চিত্রে দেখানো হচ্ছে একটি বড়ো লম্বা ঘর এটি সাদা রঙের এবং সেখানে রয়েছে কিছু হ্যাঙ্গারে টাঙানো মেয়েদের জামা।

এবং কিছু বাক্সের মতনও রয়েছে সেখানেও রয়েছে কিছু জামা এবং অনেক লোকও রয়েছে সেখানে ওরা সব গোছাচ্ছে।